এখানে একটি হেলমেটও দেখতে পাচ্ছি।

একজন লোক চাকার পাশে একজন লোক চেয়ারে বসে আরেকজন কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে .

আর চারিপাশটা অনেকগুলি বেলুন দিয়ে সাজানো.

এটা একটা ইউনিয়ন ব্যাঙ্কের ছবি .

দুকানটার সামনে একটা বাইক দাঁড়িয়ে আছে এবং এ্যার একটু দূরে একটা স্কুটি দাঁড়িয়ে আছে.

এই ছবিতে একটা সাইডের বিল্ডিং দেখতে পাচ্ছি .

এই ছবিটা দেখে মনে হচ্ছে খোলা আকাশের নীচে একটা লেক .

খুব মনোরম একটা পরিবেশের মধ্যে এখানে এখানে কিছু গাছও দেখতে পাচ্ছে দূর দূরান্তে.

এই ছবিতে প্রথমে আমি একটা গার্ডেন দেখতে পাচ্ছি যেখানে নানা রকমের গাছ এবং ফুলের রকমারি বাহার।

কেননা মোড়াগুলির উপরে তিন তিনটে বেলুন আছে উপরেও বেলুন আছে।

একজন ব্যক্তি ফ্রিজারের আইটেমগুলির সামনে দাঁড়িয়ে আছে.

একটা বাইক রাখা আছে সাইডে এবং একজন ব্যক্তিকেও এখানে দেখতে পাচ্ছি.

এটা একটা কোন প্রেজেন্টেশন -এর ছবি যেখানে মেয়েরা দাঁড়িয়ে সেটাকে প্রেজেন্ট করছে।

হয়তো বা রেস্টুরেন্টের জন্য করা হচ্ছে এটা যেভাবে ডিজাইন করা হচ্ছে .

কানে একটা হেডফোন গুঁজা এবং একটা মাঠের মধ্যে দাঁড়িয়ে সেলফি নিচ্ছে.

এটা একটা ফাইভ স্টার হোটেলের ছবি .

কিছু লোক কেনছে কিছু লোক বিক্রি করছে.

এবং দুইটা মূর্তির মধ্যে ড্রেসগুলি সাজানো .

এর পেছনে একটা ট্যাটুর দোকানও আছে .

গেটের ঢুকার রাস্তাতে একটা বাইক আছে.

আর পাশেই তিনটা অটো আর বাইক আছে।

এটা একটা মুদিখানার দোকান যেখানে অনেকগুলি চিপস ঝুলানো আছে.

দুই পাশে দুইটা মোম দেখতে পাচ্ছি.

এটা একটা সুইমিং ফুলের ছবি.

আয়তন দেখে লাগছে এটা লেক হবে.

একটা টিনের ছাউনি দেওয়া চারিপাশ খোলা একটা ঘর আছে।

অনেকগুলি বিল্ডিংয়ের থেকে সূর্য উঠছে.

কেননা এখানে কিছু উর্দু ভাষাতে লেখা আছে.

একটা লুহার ট্রাকচারের ওপর একটা ছেলে দাঁড়িয়ে আছে এবং তার নীচে আর একটা ছেলে দাঁড়িয়ে আছে.

বটগাছের সামনে একটা গাড়ি দাঁড় করানো আছে অটো .

টোটাল পাঁচটা বাইক আছে.

এখানে একটা লোক দাঁড়িয়ে আছে.

দুই পকেটে দুইটা হাত ঢুকিয়ে .